রুটি আর বিউলির ডাল রাত্রি দশটার সময় আমআমরা ঘুমাতে গেলাম আমার বাবার রাত্রে হাতে ঘড়ি পড়ার এবং মাথায় torch নিয়ে সোয়ার অভ্যাস আছে

মাথার ধারে যে torch টি রেখে বাবা ঘুমোন সেটিও নেই আমি তোরি ধরি করে বিছানা থেকে উঠে বাইরে চলে এলাম সেখানে এক ঘটনা ঘটলো আমাদের টাটা সুমো টা উধাও এবং মালিকের বাড়িটাও নেই

আমি ভাবলাম কোন ডাকাতের জায়গায় পড়লাম কিন্তু হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখলাম যে জানলার শিখ যেমন ছিল তেমনি আছে দেখলাম যে আমার হাতে হালকা চুল জাতীয় কি একটা লেগে আছে চুন বা powder ঠিক বোঝা যাচ্ছেনা আমরা আমার কেমন খটকা লাগায় আমি table lamp টাকে একটু জোরে দিয়ে নিজের জামার দিকে তাকালাম ভাবলাম আমি তো লাল রংয়ের টি shirt পড়েছিলাম

কেঁদে লাভ নেই আমি উঠে দেওয়ালে হাত দিয়ে দেখলাম যে একটা সুরঙ্গ দরজা খুলে গেল ভিতরটা খুব অন্ধকার আমার ভয় লাগছিল তবুও আমি table lamp টা নিয়ে এগিয়ে গেলাম দেখলাম table এর উপর একটি কাগজ রাখা তাতে কি যেন সব লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না দরজার ধাক্কাতে আমার ঘুম ভেঙ্গে গেল যেয়ে দেখি বাবা-মার পাশে শুয়ে আছি

হাওড়া থেকে train এ উঠলে তিন দিন তিন রাত্রিরের পথ ধিকতে ধিকতে যাবে passenger এর train থামবে সাহেবগঞ্জ এ যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেঁটেখাটো পাহাড় বুঝতেই পারবে না বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছ এসেছো বাংলাদেশ সাহেবগঞ্জ থেকে train বদলিয়ে সরকি গলি ঘাট। পারানির steamer এ যেখানে থেকে মনীহাটি ঘাট মনীহারি ঘাট ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা রাত্তিরে steamer এর searchlight এর আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কান্ড ওপারের উঁচু বাঁধের ওপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল যতটুকু আলো, ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উড়ছে সাদা বক না হলে বলাকা? searchlight এর কলা করা আলো ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল এমনি করলে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে steamer গিয়ে ভিড়লো মনীহারি ঘাটে তাল্পিতল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার train এ ওঠা পূর্ণিৎয়াই পূর্ণিৎয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো তুমি যেখানেই যাও বাংলাদেশে তোমাকে টেনে নেবে মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে চলেছে মানুষ মাথায় রংবেরঙের পাগড়ি গরুর গাড়ি

ছোট ছোট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেঁপু, তো ভেপু মানে কী?

মেলা থেকে তারা ফিরেছে, একটু এগুলোই তা বোঝা যায় স্টেশনের কাছেই একটা মাঠে চনচনে রোদ্দুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না একটা কিছু তামাশা হচ্ছে সেখানে চারপাশে তাবু পড়েছে গম গম করছে সারা তল্লাট দিন গিয়ে রাত রাত দিয়ে দিন হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা বর্ষার পাহাড়ের গা আই যাহ

বর্ষার পাহাড়ের গা বেয়ে ঢল নামে, জলে তোড়ে ভেসে আসছে বড়ো বড়ো পাথর আর নুড়ি আমি ভেবেছি মনে হয় current টা আর আসবেনই ও

শিকারের ভালো জায়গা, তাই নকসালবাড়ি মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি চারিদিকে পাহাড়তলীর অরণ্য তারাইয়ের গভীর জঙ্গল তার মাথার ওপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড় শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা সামনেই একটা লম্বা যেমন তেমন কাজ লাগানো চালানো গাছের পুল নিচে দিকে গেছে খরস্রোতা তিস্তা লেপচারা বলে রংতু বা সিধা নদী বড়ো বড়ো পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের খড়ের কুটোর মতন ভেসে চলেছে আর ক্ষুদ্র ক্ষুরধার জলে যেতে যেতে ছোট্ট একটা নেহাৎ নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালে কাছটায় সোনার টাই টায়রার মত ঝলমল করে উঠল কি

একদল চেঁচিয়ে উঠল কাঞ্চনজঙ্ঘা সকালের সোনালী রোদ্দুর এসে পড়েছে বরফের মোড়া পাহাড়ের চূড়োয় সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চাই না যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য দার্জিলিং থেকে মা গ্যাংটক এ আজ school এ বাচ্চাদের পরীক্ষার ফলাফল প্রকাশ এর দিন ইন্দ্রনীল

একমাত্র ছাড়া বারাসাতে কে টোটো ভাড়া করে যাবে বারাসাত তো এইখানে কতক্ষণ লাগবে যেতে? তিন ঘন্টার রাস্তা তো মা বাবা গো আমার তো ভেবেই কেমন হচ্ছে থেকে এক ঘণ্টা লাগে

শুনতে পাচ্ছো? গাড়ি এসে থামে রাজাভাতখাওয়ার station এর গায়ে চায়ের ছোট দোকান বেঁটে বেঁটে কাচের গেলাগেলাস গেলা যায় না এমন বিশ্রী চা তার‌ই দাম দু-আনা বাইরের

কাজেই দাঁও মেরে নেবে হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং

আজ school এর বাৎসরিক পরীক্ষার ফলাফলের প্রকাশের দিন ইন্দ্রনীল স্কুল এর গেট এর কাছে এসেই অনুভব করলো হাত তার হাত-পা রীতিমতো অসহায় হতে শুরু করেছে তো ভাবছে ইন্দ্রনীল pass করতে পারবে কিনা সেই ভয়ে

আরে কি রেখে দিচ্ছ কি করে কেন?

হ্যাঁ, বিশ্বজিৎ, কেমন আছো? এইতো ভালোই। তোমার খবর বলো। আমার খবরও ভালোই। বেশ ভালো। আর বাকি কেমন চলছে? খাওয়া-দাওয়া হয়েছে? এই just খেয়ে উঠলাম । তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়েছি। না, আমি নাকি শুনেছি তোমাদের ওখানে weather টা অনেক অনেকই খারাপ? হ্যাঁ, weather up-down, up-down সকালবেলা রোদ উঠলে বিকালবেলা বৃষ্টি পড়ে যায়। আচ্ছা। না কিছু তুফান-সুফান হয়েছিলো বলে শুনলাম আমি? হ্যাঁ, ও তুফান হয়েছিলো। অনেক তুফান। আচ্ছা। তারপর কিছু মানে, কী হয়েছে ওখানে?

আচ্ছা ওগুলো অসুবিধা তো প্রথম ব্যক্তি- মানুষ মা মানে লোকজনদের কিছু হয়েছে কী? লোকজনের কিছু হয় নি। ঘরওর ভেঙেছে মানুষের। আচ্ছা আচ্ছা তোমার এমনি exact location টা কোথায়? আমার location উম মানে তোমার টা কোথায় ছিলো? আমাদের?

district আচ্ছা। weather টা উম আমাদের এখানেও weather যেটা আছে না, এটা অনেকটাই এখন খারাপ। অনেক উম বৃষ্টি পড়ছে plus উম মানে বৃষ্টি পড়ছে plus শিলাবৃষ্টিও হয়েছিলো কিছুদিন আগে হুম। এখানেও পড়েছে হ্যাঁ অনেক ক্ষতিগ্রস্থও হয়েছে আমি ভাবলাম নাকি না তোমার সাথে একটু কথা বলে, জেনে নিই যে তোমাদের location এর খবরটা কী। আর বাকি বলো। বাকি আর কী। এই চলছে। কাজ চলছে। কাজের থেকে এসে এই ঘরে ঢুকলাম। এদিকে আবার electricity problem আছেই। আচ্ছা electricity নেই তোমাদের ওখানে তাই না?

আচ্ছা। internet ও চলছে না?

হয়ত তোমার ই কি-না weather এর জন্য network টা খারাপ।

খারাপ মানে- অনেক খারাপ এদিকে। হ্যাঁ। weather এর problem এর জন্য কাম কাজ করা যায় না। তারপরে, খাওয়া দাওয়া কখন হলো?

পরে ভাবলাম যে, আমি শুনলাম আজকে, একটু ফেসবুকে দেখেছিলাম যে, এমন ধরনের কোনো উম মানে অনেক বৃষ্টিপাত হচ্ছে তোমাদের ওখানে। তো তাই ভাবলাম নাকি একবার তোমাকে phone করে খবর নিয়ে নিই। আহ এখানে তো মনে হয় আবার আবার তো মেঘলা করেছে। হ্যাঁ মেঘলা করেছে। উম আহ এখানেও, আমরা তো আমার বাড়ি তো গোহাটি। তো গোহাটিতে এখন উম তেমন ই অবস্থা যে কখন বৃষ্টি হবে, কখন তুফান আসবে কিছু বলাই যায় না। একই একই। weather আর কি দেখবে কাম কাজ বন্ধ হবে। অইটাই আ হ্যাঁ, সেটাই। তারপরে আর কাজ উজ কেমন চলছে? কাজ উজ অখন ঠান্ডা weather এর মতোন ঠান্ডা হয়ে আচ্ছা approximate কতোটা location এ তোমাদের যেটা আছে কতোটা location এ মানে impact হয়েছে এ এই weather এর জন্য মানে এই তুফানের জন্য। ঝড় তুফানের জন্য ভালোই হয়েছে, অনেক জায়গায় হয়েছে না ওদিকে তোমার মরাণ। একধরণের মারা যায় একটা এদিকে তোমার নাহারকাটিয়া, দুলিয়াজা, প্রায় সব জাগাতেই। এই side টা অল্প বেশি। এই side এ বেশি হয়েছে? তোমাদের side এ? হুম, এই side এ অল্প বেশি হয়েছে। সাবধানে থাকিও তোমরা। কারণ আ আসামে নাকি বৃষ্টি হলে অনেক ক্ষয়, অনেক তুফান মানে অনেকটাই ই হয়ে যায়। অনেকটা মানে বাপরে। দুই তিনদিন আগে তো আগে তো তুফান আয়া তো পুরা পনের দিন দশ দিন ধরে current ই ছিলো না। আগের বছর।

কথাটা শুনেছিলে মনে হয়, আগের বছর। এইবারও তো same ই দিচ্ছে। আগের বছর কী হয়েছিল? আগের বছর same এরকম তুফান। আরো heavy হাওয়া বাতাস দিয়ে পুরা গাছপালা ভেঙে রাস্তায় ঘাটে কারেন্টও নেই। আচ্ছা। না সেটাই। আমাদের এখানেও, আমরাও ভাবছি মানে, যে এভাবে যে ক্ষতিগ্রস্থ হচ্ছে কীভাবে মানুষরা survive করবে এই সময়টাতে? যারা দিনের কাজ দিনে করত তাদের যে কি হবে এই তুফানে! সেটা মানে কল্পনার বাইরে।

তাদের আর কী, পড়া কাম বন্ধ হয়ে যাবে। সেটাই তো। family আছে, বাচ্চা আছে। সেখানে তোমরা কোনো এই ইয়ের জন্য help সেল্প করেছ কি? মানে যারা যাদের ক্ষতিগ্রস্থ ঘর রয়েছে এমন কিছু। ওরকম কোনো হয় নি এখনও দরকার। আচ্ছা। উম সরকার থেকে কোনো ধরনের কিছু তিনশিকা বলে একটা জায়গা আছে হ্যাঁ তোমাদের এখানে। মরাণ সাইটে হয়েছিলো মরাণ সাইটে সবাই মিলে আয়োজন করেছিলো। NGO NGO গুলো গিয়ে। হ্যাঁ, শুনেছি নাকি তিনশিকা বলে একটা জায়গা আছে তাই না?

তো তিনশিকাতে অনেকটাই হয়েছে বলে আমি শুনেছি।

করেছে। এখানের local রা উহ help হুল্প তো করেছেই। আচ্ছা।

হ্যাঁ, news দিয়েছিলো। আমি news এ পেয়েছি, উম্ম সবজায়গায় পেলাম যে অন্য কোনো ধরনের conditions বলো। ওখানে, এমনি ওখানে কি জল হয়? মানে বৃষ্টি পড়লে অনেক জল হয়ে যায়? অনেক বলবো না। কিন্তু হয়, জল হয়ে যায়। রাস্তাঘাটে পুরা জল উঠে যায়। সামনে নদী আছে না।

তিনশিকা, গুইজান area এইগুলো জায়গাতে জল জল এসে যায়।

লুহিত, আচ্ছা

hill area কিন্তু বেশি বৃষ্টি পড়লে তো জল উঠেই যায়। কয়েকটা জায়গা আছে। হুম ওটা ওখানে weather টা অনেক ঠান্ডা থাকে সবসময়, তাই না? হুম ওদিকে তো অ ওদিকটা আমাদের দিকটা অনেকই ঠান্ডা।

ভালো আছে। তোমার ঘরে?

আসবো একটু সময় মিললে। কাম কাজ এদিকে চলছে তো।।

কাম কাজ টা শেষ হলে অল্প আসবো বন্ধ পেলে। হ্যাঁ। নিশ্চয়ই আসো। তোমরাও plan করো একটা

অইটা তো আছেই। ওইটার জন্য গাড়িগুড়িও cancel হয়ে যায় মাঝেমাঝে। এই weather এর জন্য।

ঠান্ডার দিনে ঠিকই থাকে। ওরকম কোনো নেই। ঠান্ডাটা অল্প বেশি ওইদিকে।

হ্যা এখানে হাওয়া বাতাসের কোনো problem নেই snowfall হয় ওখানে? তোমাদের ওইদিকে? snowfall হয়। কয়েকটা area আছে অরুনাচল আছে ওর সামনে। আচ্ছা অরুনাচল তো অইটা আসামের বাইরে, তাই না? বাইরেই। আমাদের এইদিক থেকে তো সামনেই। হুম, তোমরা নাকি অরুনাচল গিয়েছিলে? আমি photo দেখেছিলাম তোমার ওখানে। তো ওখানে উম আসার সম তোমরা হয়ত আসছিলে না যাচ্ছিলে তখন অনেক বৃষ্টি পড়ছিল আমি যা দেখলাম। ওখানের weather টা কেমন থাকে? অনেক ঠান্ডা না ওখানে?

ওখানে ঠান্ডার দিনও বৃষ্টি হয়ে যায় বলতে পারবানা কখন হয়ে যায়। অরুনাচলেও কয়েকটা জায়গা আছে ওখানে তো direct snowfall হয়।

এগুলো বৃষ্টি, হাওয়া বাতাস থাকেই এইদিকে এমন হলে প্রথমে বা এক minute একটা minute line এ থাকো হ্যাঁ। কলটা কাটিও না।

আহ তুমি বলো

কাজকর্ম শেষ হচ্ছে না, না? না সেই কাজই কাজই। সেই কাজই কাজই